এবং একটি জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে চারিদিকটা খুব সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে । এখানে একজন রাধা কৃষ্ণের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।